এখনে আমরা এই ছবিটায় দেখতে পাচ্ছি জঙ্গল এর ভিতরে একটা মন্দির আছে মন্দির এ ওঠা হচ্ছে মন্দির এর আশপাশ দিয়ে।

এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি একটা জিম খানা আছে। জিম খানার দেওয়ালটা সবুজ রঙের একটু ক্ষয়ে গেছে রংটা মেঝেটা ।

ওপরে একটা অ এ রাখা রয়েছে জায়গা রাখা রয়েছে যার উপরে অনেকগুলো ডাম্বল আছে অনেক অনেক ওজনের দুই চার ছয় দশ অনেকের।

এখানে এই ছবিটায় দেখতে পাচ্ছি রাস্তার ধারে একটি ফুটপাথ যাচ্ছে | ফুটপাথ -এর ফুটে একটি বড়ো বিল্ডিং রয়েছে | বিল্ডিং এর আশপাশটা ঘেরা।

অনেক জল মারা হয়েছে। আসে পাশে আরো অনেক নানান ফুল রয়েছে। গোলাপ ফুলের কাটা গুলো সরানো হয় নি এখনো। কেটে অন্য লোককে হাতে দেওয়া হবে। খুব সুন্দর লাগে।

এখানে এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি একটি দুতলা বিল্ডিং রয়েছে। আ ওপরে একটা বই খাতার দোকান আছে ওপর নীচ মিলিয়ে ।

এই দোকানটার নাম হচ্ছে শ্রী রাজেস্বরী বুক লিংকস অনেক লোক হয়েছে খুব ভিড় এখানে এখানে অনেক নানান ধরণের বই পাওয়া যায় পড়ার।

এই কালো রঙের এই-গরু মোষটি মাথায়ও একটু সিং আছে | দুটো লোক দাড়িয়ে আছে | এর-র থেকে দুধ বের করে খাওয়া হয়।

এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটি একটি পার্ক -এর ভিতরের ছবি একটি বড়ো বিশাল বড়ো মন্দির রাখা রয়েছে সামনে ঢোকার একটা বিশাল বড়ো গেট আছে।

এখানে লোকেরা টেন্ জমিয়ে শোয় ঘুমায় এখানে অনেক গরু ছাগল দৌড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে।

এটি পাসপোর্ট অফিস -এর ভিতরের ছবি। এখানে আ অনেকগুলি লোক বসে আছে। ওদের পাসপোর্ট -এর ভেরিফিকেশন এবং বানানোর তাদের পাসপোর্ট বানানোর জন্য।

এবং গাড়িটা ধোয়া হচ্ছে এই ই স্প্রে জেট স্প্রে দিয়ে। একটি লোক গাড়িটি ধুচ্ছে। গাড়িটি হুন্ডাই এর গাড়ি যা দেখে মনে হচ্ছে--

উফফ অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি চোখ ধাঁদিয়ে যাচ্ছে এত্ত সুন্দর দৃশ্যটি। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা খোলা পুকুর বা একটা নদী রয়েছে।